এখা-এখানে অনেক কিছু ক্রিম এবং অনেকগুলো ফেসওয়াশ পাওয়া যাবে।

এখানে তিন জন বসে আছে একজনকে সেলুন এর চুল কেটে দিচ্ছে আরেক জন এমনে বসে আছে পেছনে আরেকজন রয়েছে।

নীল কালারের গেঞ্জি পরে এবং এখানে একজনের হাতও দেখা যা--

ও এখানে অনেক মানুষ রয়েছে ও--

আঃ অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে এবং ট্রেনের জন্য অপেক্ষা করছে।

এটি হচ্ছে একটি গেস্ট হাউস যার এখানে অনেকগুলো ঘর দেখা যাচ--

এটা একটা গুদাম ঘর গুদাম ঘরের মধ্যে অনেকগুলো মাল আ--

সামনে দুটো গাছ রয়েছে এবং একটি সাইনবোর্ড রয়েছে একটি বাইকও রয়েছে।

এটা হচ্ছে ব্লক ত্রিপুরা ওয়েস্ট আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে।

এটা হচ্ছে একটি স্কুল যেখানে শিক্ষার্থীরা শিক্ষা নিতে আসে।

চতুর্দিকে নোংরা হয়ে আছে চুল ফেলে।

এবং নীচে যেই বস্তুটার মধ্যে রাখা হয়েছে সেটা আকাশী।

সেই থাইরেইট এর রং হচ্ছে হলুদ।

এবং এখানে পেছনে অনেকগুলো নারিকেল গাছ এবং এখানে একটি ঘর অ অর্ধেক ঘরের মতো বানানো আছে।

আর এখানে দুটো গ্লাস দেখা যাচ্ছে।

পাশে একটা সবুজ রঙের গাছ আছে চতুর দিকে পাথর আছে।

এখানে ঠান্ডা আবহাওয়া বইছে।

গ্রামের মধ্যে অনেকগুলো ধানক্ষেত রয়েছে।

এবং এখানে অনেক খরিদ্দার রয়েছেন যারা এখানে মাছ কিনতে এসেছেন।

একটি পোস্টার রয়েছে।